হেলো রুবি এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব রুবি কি
বৈশিষ্ট্য রুবিগেমস এবং রুবি এর সহায়তা সংস্থাপন রুবি কোড রান করা কমেন্ট করা পাটস এবং প্রিন্ট এর পার্থক্য
এখানে উবুন্টু লিনাক্স 1204 এবং রুবি 193 ব্যবহার করছি
এখানে ইন্টারনেটের সংযোগ এবং লিনাক্সে টার্মিনাল এবং টেক্সট এডিটরের ব্যবহার সম্পর্কে জানতে হবে
এখন দেখব যে রুবি কি
রুবি অবজেক্ট ওরিয়েন্টেড অনুবাদিত ভাষা
এটি সক্রিয় ওপেন সোর্স প্রোগ্রামিং ভাষা
এর একটি মার্জিত সিনট্যাক্স রয়েছে যা সহজে পড়তে এবং লিখতে পারি
এখন রুবি এর কিছু বৈশিষ্ট্য দেখি
এটি খুব দরকারী
রুবি প্রোগ্রাম যেকোনো অপারেটিং সিস্টেমে চলে
স্মলতালক বেসিক বা পাইথন এর মত রুবি তে ভ্যারিয়েবলসের ডেটাটাইপ হয় না
এটি স্বয়ংক্রিয় মেমরি পরিচালন করে
রুবি একটি বিন্যাসিত ভাষা
প্রোগ্রাম যে কোনো লাইন বা কলাম থেকে লিখতে পারেন
এটি ইন্টারনেট বা তার ভিতরের এপ্লিকেশন বিকাশে ব্যবহৃত হয়
রুবিগেমস রুবি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এর মধ্যে একটি
রুবিগেমস রুবি প্রোগ্রামিং ভাষার প্যাকেজ ম্যানেজার
এটি রুবি প্রোগ্রাম এবং লাইব্রেরি বিতরণে একটি প্রমিত বিন্যাস দেয়
নিজের জেমস তৈরী এবং প্রকাশিত করতে পারেন
রুবিগেমস সম্পর্কে আরো জানতে নিম্ন লিঙ্কে যান
অধিক দরকারের জন্য প্রদর্শিত লিঙ্কে যেতে পারেন
সফটওয়্যার সেন্টার ব্যবহার করে রুবি সংস্থাপিত করতে পারেন
উবুন্টু সফটওয়্যার সেন্টার সম্পর্কে আরো জানতে এই ওয়েবসাইটে উবুন্টু লিনাক্স টিউটোরিয়াল দেখুন
রুবি সংস্থাপনের অন্যান্য পদ্ধতি এই স্লাইডে দেখানো হয়েছে
রুবি কোড তিনভাবে এক্সিকিউট করতে পারি
কমান্ড লাইন ইন্টারএক্টিভ রুবি ফাইল হিসাবে
আমরা প্রতিটি পদ্ধতি দেখব
প্রথমে কমান্ড লাইন থেকে হেলো ভোর্ল্ড কোড এক্সিকিউট করা দেখি
Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল খুলুন
স্ক্রিনে টার্মিনাল উইন্ডো প্রদর্শিত হয়
কমান্ড লিখুন রুবি স্পেস হাইফেন e স্পেস একক উদ্ধৃতিতে পাটস স্পেস তারপর ডাবল উদ্ধৃতিতে হেলো ভোর্ল্ড এবং এন্টার টিপুন
হেলো ভোর্ল্ড আউটপুট পাই
আউটপুট প্রিন্ট করতে পাটস কমান্ড ব্যবহৃত হয়
হাইফেন e কেবল একক লাইনের কোড এক্সিকিউট করে
একাধিক হাইফেন e একাধিক লাইনের কমান্ড এক্সিকিউট করে
এটি চেষ্টা করি
এখন আগের কমান্ডের জন্য আপ অ্যারো কী টিপুন লিখুন স্পেস হাইফেন e স্পেস একক উদ্ধৃতিতে পাটস স্পেস 12 এবং এন্টার টিপুন
আউটপুট হল হেলো ভোর্ল্ড এবং 3 স্লাইডে ফিরে আসি
এখন ইন্টারএক্টিভ রুবি সম্পর্কে শিখব
ইন্টারএক্টিভ রুবি রুবি কমান্ড অবিলম্বে এক্সিকিউট করে
রুবি স্টেটমেন্ট রান করে তার আউটপুট এবং অন্য ভ্যালুস দেখতে পারেন
আইআরবি আলাদাভাবে সংস্থাপিত করুন
এখন রুবি কোড আইআরবি দ্বারা এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে যাই
আইআরবি লিখে এন্টার টিপুন
ইন্টারেক্টিভ রুবি আরম্ভ করতে লিখুন পাটস স্পেস ডাবল উদ্ধৃতিতে হেলো ভোর্ল্ড এবং এন্টার টিপুন
আউটপুট হল হেলো ভোর্ল্ড এবং রিটার্ন ভ্যালু নিল পাই
আইআরবি থেকে প্রস্থান করতে লিখুন এক্সিট এবং এন্টার টিপুন
ফাইল থেকেও প্রোগ্রাম রান করতে পারেন
কোড লিখতে নিজের পছন্দের টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন
গেদিত টেক্সট এডিটর ব্যবহার করছি
এই টেক্সট এডিটতে যান
এখন লিখুন পাটস স্পেস ডাবল উদ্ধৃতিতে হেলো ভোর্ল্ড
এখন একাধিক লাইন বা ব্লক কমেন্ট যুক্ত করা শিখি
পাটস কমান্ডের আগে লিখুন বেগিন এবং এন্টার টিপুন
বেগিন কমেন্ট শুরু করার জন্য উপযোগী
আপনার পছন্দের কমেন্ট লিখুন
আমি লিখব মাই ফার্স্ট রুবি প্রোগ্রাম এবং এন্টার টিপব
থিস কোড উইল প্রিন্ট হেলো ভোর্ল্ড এবং এন্টার টিপুন
এন্ড লিখুন
এটি একাধিক লাইনের কমেন্ট শেষ করতে উপযোগী
প্রোগ্রামের ফ্লো বুঝতে কমেন্ট উপযোগী
এটি নথিকরণের জন্য উপযোগী
সেভ বোতামে টিপে ফাইলটি সংরক্ষণ করুন
ফাইল ঘন ঘন সংরক্ষণ করা ভালো অভ্যাস
সেভ এএস ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়
ফাইল সংরক্ষণের জায়গা নির্বাচন করুন
ডেস্কটপে রুবিপ্রোগ্রাম নামক ফোল্ডার তৈরী করব
ফাইলটি এই ফোল্ডারে সংরক্ষণ করব
নামে বাক্সে আপনার পছন্দের নাম দিন
আমি লিখব helloআরবি রুবি ফাইলে ডট আরবি এক্সটেনশন দেওয়া হয়েছে
ফাইল সংরক্ষণ করতে সেভ বোতামে টিপুন
ফাইল সংরক্ষিত হয়ে গেছে
কোড এক্সিকিউট করতে টার্মিনালে যান
প্রথমে টার্মিনাল মুছুন
আপনাকে রুবি ফাইল ডিরেক্টরিতে থাকতে হবে
আমরা হোম ডিরেক্টরিতে রয়েছি
আমাদের সাব ডিরেক্টরি রুবিপ্রোগ্রাম এ যেতে হবে
এটি করতে লিখুন সিডি স্পেস desktopরুবিপ্রোগ্রাম এবং এন্টার টিপুন
এক্সিকিউট করতে লিখুন রুবি স্পেস হেলো ডট আরবি এবং এন্টার টিপুন
আউটপুট হল হেলোভোর্ল্ড এখন পাটস এবং প্রিন্ট স্টেটমেন্টের তফাৎ দেখব
আইআরবি ব্যবহার করে এটি করব
তার আগে আমাদের হোম ডিরেক্টরিতে যেতে হবে
এটি করতে লিখুন সিডি এবং এন্টার টিপুন
এখন আইআরবি লিখে এন্টার টিপে ইন্টারেক্টিভ রুবি আরম্ভ করুন
লিখুন পাটস স্পেস ডাবল উদ্ধৃতিতে হেলো কমা ডাবল উদ্ধৃতিতে ভোর্ল্ড
এই কমা দুটি পাটস কমান্ড যুক্ত করে
এন্টার টিপুন
আমরা হেলো ভোর্ল্ড দুটি পৃথক লাইনে পাই
এটি প্রিন্ট দ্বারা চেষ্টা করি
এখন আপ অ্যারো কী টিপুন
পাটস কে প্রিন্ট এ বদলান এবং এন্টার টিপুন
আমরা কিন্তু একই লাইনে হেলো ভোর্ল্ড আউটপুট পাই
পাটস কীওয়ার্ড আউটপুটের শেষে একটি নতুন লাইন যোগ করে
প্রিন্ট কীওয়ার্ড এমনি করে না
যা আমরা দিয়েছি এটি সেই আউটপুট দেয়
আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এখন স্লাইডে ফিরে যাই
এই টিউটোরিয়ালে শিখেছি রুবি সম্পর্কে সংস্থাপন রুবি কোডের এক্সিকিউশন begin এবং end ব্যবহার করে একাধিক কোড যোগ করা
পাটস এবং প্রিন্ট এর তফাৎ
নির্দেশিত কাজ হিসাবে নাম এবং বয়স প্রিন্ট করতে প্রোগ্রাম লিখুন
একাধিক লাইনের কমেন্ট ব্যবহার করেছি
একক লাইনের কমেন্ট চেষ্টা করুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ